লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত রাইটার এ অনুসন্ধান ও প্রতিস্থাপন করা এবং স্বয়ংক্রিয় সংশোধন
এই টিউটোরিয়ালএ আমরা শিখব160 অনুসন্ধান এবং প্রতিস্থাপন করা
বানান পরীক্ষা
স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে গ্নু লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
ফাইন্ড এন্ড রিপ্লেস বোতামটি সম্পর্কে জানা যাক
এটি সমগ্র নথিতে লেখাটি অনুসন্ধান করে এবং অথবা লেখাটি প্রতিস্থাপন করে
একটি উদাহরনের মাধ্যমে আলোচনা শুরু করা যাক
প্রথমে resumeওডিটি ফাইল খুলুন
এখন এডিট বিকল্পে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন ফাইন্ড এন্ড রিপ্লেস অথবা স্ট্যান্ডার্ড টুল বারে বোতামে ক্লিক করুন
একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে অনুসন্ধান এবং প্রতিস্থাপন করার ক্ষেত্র আছে
আপনি যদি কিছুর জন্য অনুসন্ধান করতে চান সেটি সার্চ ফোর ক্ষেত্রে লিখুন
উদাহরণস্বরূপ আমরা আমাদের লেখাতে রমেশ লেখাটি অনুসন্ধান করতে চাই
তাই অনুসন্ধান ক্ষেত্রে লিখুন রমেশ
এবং ক্লিক করুন ফাইন্ড এএলএল আপনি দেখতে পাচ্ছেন এই নথিতে যেখানে যেখানে রমেশ লেখা রয়েছে সেই সব জায়গা উজ্জ্বল হয়ে গেছে
আপনি যদি এটিকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে চান তাহলে সেটিকে রিপ্লেস উইথ ক্ষেত্রে লিখুন
উদাহরণস্বরূপ আমাদের নথিতে রমেশ লেখাটিকে মানিশ দিয়ে প্রতিস্থাপিত করা যাক
তাহলে রিপ্লেস উইথ ট্যাবে লিখুন মানিশ
এখন রিপ্লেস অল ক্লিক করুন
লক্ষ্য করুন আমাদের নথিতে সর্বত্র রমেশ লেখাটি মানিশ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে
ডায়লগ বাক্সের নীচে আমরা মোরে অপশনস বোতামটি দেখতে পাচ্ছি
এটি তে ক্লিক করুন
মোরে অপশনস বোতামে কিছু নির্দিষ্ট অনুসন্ধান ও প্রতিস্থাপন বিকল্পের একটি তালিকা রয়েছে
যেমন এখানে রয়েছে ব্যাকওয়ার্ড বিকল্প যা লেখাটিকে নথির নীচ থেকে উপরে অনুসন্ধান করে
কারেন্ট সিলেকশন অনলি যা লেখাটিকে শুধু নির্বাচিত অংশের ভিতরেই অনুসন্ধান করে
এতে আরো অন্যান্য উন্নত বিকল্প রয়েছে যেমন রেগুলার এক্সপ্রেশনসহ সার্চ ফোর স্টাইলস ইত্যাদি
ডায়লগ বাক্সের ডান দিকে আরো তিনটি বিকল্প আছে
সেগুলি হল অ্যাটিরবিউটস ফরম্যাট এবং নো ফরম্যাট এগুলি অনুসন্ধান এবং প্রতিস্থাপনের আরো বিভিন্ন ধরনের উন্নত বিকল্প প্রদান করে
এখন এটি বন্ধ করুন
আমরা কোনো পরবর্তী টিউটোরিয়াল এ এগুলির সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো
খোঁজা এবং প্রতিস্থাপন বৈশিষ্ট্য সম্পর্কে জানার পরেএখন জানা যাক লিব্রিঅফিসারাইটের এ স্পেল চেক ব্যবহার করে কিভাবে বানান পরীক্ষা করা যায়
স্পেল চেক সম্পূর্ণ ডকুমেন্ট এ বা লেখার কোনো নির্বাচিত অংশে বানানগুলি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়
স্পেল চেক কার্সর এর বর্তমান অবস্থান থেকে আরম্ভ হয় এবং নথির অথবা নির্বাচন এর শেষ পর্যন্ত চলে
তারপর আপনি ডকুমেন্টের শুরু থেকেও বানান পরীক্ষা করতে পারেন
স্পেল চেক শব্দগুলির মধ্যে ভুল বানান খোজে এবং আপনাকে ব্যবহারকারী অভিধান এ কোনো অজানা শব্দ যোগ করার বিকল্প দেয়
দেখা যাক এটি ঠিক কিভাবে করা যায়
স্পেল চেক বৈশিষ্ট্য প্রতিটি ভাষার জন্য স্বতন্ত্র
উদাহরণস্বরূপ মেনু বারে টুলস বিকল্পে ক্লিক করুন এবং তারপর অপশনস এ ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বাক্সে ল্যাঙ্গুয়েজ সেটিংস বিকল্পটি ক্লিক করুন এবং অবশেষে ল্যাংগুয়েজেস ক্লিক করুন
ইউজার ইন্টারফেস বিকল্পের মধ্যে নিশ্চিত করুন ডিফল্ট বিকল্পটি ইংলিশ ইউএসএ হিসাবে নির্বাচিত থাকে
এর নিচে লোকাল সেটিং ক্ষেত্রের নিম্নমুখী তীরের উপর ক্লিক করুন এবং তারপর ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন
এখন ডিফল্ট ল্যাংগুয়েজেস ফোর ডকুমেন্টস শিরোনাম এর মধ্যে ওয়েস্টার্ন ক্ষেত্রের ডিফল্ট ভাষা হিসাবে ইংলিশ ইন্দিয়া রয়েছে
যেহেতু ইংলিশ ইন্দিয়া বানান পরীক্ষার জন্য অবিধান নাও থাকতে পারে তাই আমরা ভাষা পরিবর্তন করে ইংলিশ ইউএসএ করব
তাই ওয়েস্টার্ন ক্ষেত্রের নিম্নমুখী তীর এ ক্লিক করুন এবং ইংলিশ ইউএসএ বিকল্পে ক্লিক করুন
অবশেষে ওক বোতামে ক্লিক করুন
তাহলে আমরা এখন ইংলিশ ইউএসএ ভাষার জন্য স্পেল চেক বৈশিষ্ট্য কিভাবে কাজ করে তা দেখতে প্রস্তুত
বানান এবং ব্যাকরণ বৈশিষ্ট্য ব্যবহার করার জন্য নিশ্চিত করুন অটো স্পেল চেক বিকল্পটি সক্রিয় রয়েছে
এটি সক্রিয় না থাকলে তাহলে টুলবারে অটো স্পেল চেক বোতামে ক্লিক করুন
আমাদের resumeওডিটি ফাইলের মথার্স অকুপেশন এর নিচে আপনি হাউসউইফ এর একটি ভুল বানান হুসেভাইফ লিখুন এবং স্পেস বার টিপুন
আপনি দেখতে পাচ্ছেন ভুল শব্দের নীচে একটি লাল লাইন রয়েছে
এখন হুসেভাইফ শব্দটির উপর কার্সার নিয়ে আসুন এবং স্ট্যান্ডার্ড টুল বারের মধ্যে স্পেলিং এন্ড গ্রাম্মার আইকনের উপর ক্লিক করুন
তাহলে আমরা শব্দটি নট আইএন ডিকশনারি ক্ষেত্রে দেখছি
ভুল বানানের শব্দকে লাল দিয়ে উজ্জ্বল হয়ে থাকে এবং সাজেশনসহ বাক্সের মধ্যে সঠিক শব্দের জন্য বেশ কিছু বিকল্প থাকে যার মধ্য থেকে আপনি সঠিক শব্দটি বেছে নিতে পারেন
সাজেশনসহ বাক্সে হাউসউইফ শব্দ এ ক্লিক করুন এবং তারপর চেঞ্জ বোতামে ক্লিক করুন
ওক ক্লিক করুন
সঠিক বানান এখন নথিতে প্রদর্শিত হচ্ছে
আমাদের করা পরিবর্তনগুলি মুছে ফেলুন
এখন অটো কারেক্ট বা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন নামক অন্য একটি স্ট্যান্ডার্ড টুল বার এর বিকল্প সম্পর্কে জানা যাক
অটো কারেক্ট বৈশিষ্ট্য হল স্পেলচেক এর একটি উন্নত পরিসেবা
মেনু বারে ফরমেট বিকল্পের ড্রপ ডাউন মেনুর মধ্যে অটো কারেক্ট পাওয়া যায়
অটো কারেক্ট আপনার নির্ধারিত করা বিকল্প অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফাইল ফরম্যাট করে
অটোকরেক্ট অপশনস
ক্লিক করলে এই বিকল্পগুলি নির্বাচিত হয়
অটো কারেক্ট ডায়লগ বাক্স খুলে গেছে
অটো কারেক্ট বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে আপনার লেখার সময় লেখাটিকে সঠিক করে
এই সংশোধণ অপশনস ট্যাবে আপনার নির্বাচন করা বিকল্পগুলি অনুযায়ী করা হয়
এইখানে বিভিন্ন অটো কারেক্ট বিকল্প রয়েছে যেমন অনুচ্ছেদের শেষ ও প্রারম্ভে শূণ্যস্থান মুছে ফেলুন জোড়া ফাঁকাস্থান উপেক্ষাকরা এবং ইত্যাদি
তাহলে একটি উদাহরণ মাধ্যমে দেখা যাক এগুলি কীভাবে কাজ করে
আমাদের রিসিউম ফাইলের মধ্যে এমনভাবে কিছু লিখুন যাতে কয়েক জায়গায় দুটি শব্দের মাঝে একটি ফাঁকাস্থান থাকে আবার কোনো জায়গায় শব্দের মাঝে দুটি বা তিনটি ফাঁকাস্থান থাকে
এবার সম্পূর্ণ লেখাটি নির্বাচন করুন
মেনু বারের ফরমেট বোতামে ক্লিক করুন
তারপর ড্রপ ডাউন মেনুর মধ্যে অটো কারেক্ট ক্লিক করুন
অটোকরেক্ট অপশনস এ ক্লিক করুন
অপশনস ট্যাবে ক্লিক করুন
এখন ইগনোর ডাবল স্পেসেস এর উপর একটি টিক দিন এবং ওক বাটনে ক্লিক করুন
আপনি এরপর যখন লিখবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে দুটি শব্দের মধ্যে জোড়া ফাঁকাস্থান রাখার অনুমতি দেবে না
মানিশ নামের পরে কার্সার স্থাপন করুন
এখন কীবোর্ড এ দুইবার স্পেসবার টিপুন
দেখুন কার্সার শুধুমাত্র একটিবার এগোলো এবং লেখাতে জোড়া ফাঁকাস্থান এলো না
একটা স্পেস এর পর পদবি হিসাবে কুমার লিখুন
অটো কারেক্ট এ একটি শব্দ অথবা একটি সংক্ষিপ্তরূপকে আরো কোনো অর্থপূর্ণ বা বড় লেখা দ্বারা প্রতিস্থাপিত করা যায়
এতে বড় শব্দের সংক্ষিপ্তরূপ তৈরী করে লেখার কষ্ট লাঘব করা যায়
উদাহরণস্বরূপ আমাদের resumeওডিটি ফাইলের মধ্যে কিছু শব্দ বা শব্দগুচ্ছ রয়েছে যা লেখার মধ্যে বারবার এসেছে
একই বাক্য বা শব্দকে বার বার লেখা কষ্টকর হতে পারে
ধরুন আমরা আমাদের নথিতে থিস আইএস a স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট লেখাটি বারবার লিখতে চাই
এক্ষেত্রে আমরা এই লেখাটির সংক্ষিপ্তরূপ তৈরী করতে পারি যা সরাসরি আমাদের প্রয়োজনীয় লেখাতে পরিবর্তিত হয়ে যাবে
তাহলে দেখুন কিভাবে এসটিপি এর মত একটি সংক্ষিপ্তরূপ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট এ হয়ে যায়
এখন মেনু বারের ফরমেট বিকল্প ক্লিক করুন অটো কারেক্ট বিকল্পে যান
তারপর এ ক্লিক করুন অটোকরেক্ট অপশনস
প্রদর্শিত ডায়লগ বাক্সে রিপ্লেস ট্যাবে ক্লিক করুন
ভাষা বিকল্পগুলি থেকে ইংলিশ ইউএসএ এ টিক দিন
এখন রিপ্লেস ক্ষেত্রে সংক্ষিপ্তরূপ টি অর্থাত এসটিপি লিখুন যা আমরা প্রতিস্থাপন করতে চাই
উইথ ক্ষেত্রে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট লিখুন অর্থাত যার দ্বারা প্রতিস্থাপন করতে চাই
ডায়লগ বক্সের মধ্যে নিউ বোতামে ক্লিক করুন
দেখুন রিপ্লেসমেন্ট টেবিল এ এন্ট্রি তৈরি হয়ে গেছে
এখন ওক বাটনে ক্লিক করুন
এখন আপনি যখনি থিস আইএস a এসটিপি লিখে তারপর স্পেসবার টিপবেন আপনি লক্ষ্য করবেন যে এসটিপি এর সংক্ষেপরূপটি স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট এ পরিবর্তিত হয়ে যাচ্ছে
যখন একই টেক্সট নথিতে লেখার কয়েকবার পুনরাবৃত্তি থাকে তখন এই বৈশিষ্ট্যটি খুবই দরকারী
আবার এই পরিবর্তনগুলি বাতিল করুন
এখানেই লিব্রিঅফিস রাইটার এর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি অনুসন্ধান এবং প্রতিস্থাপন
বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
অনুশীলনী রাইটার এ নিম্নলিখিত লেখাটি লিখুন থিস আইএস a নিউ documentথে ডকুমেন্ট ডিলস উইথ ফাইন্ড এন্ড রিপ্লেস এখন আপনার লেখাটি ডকুমেন্ট শব্দটি অনুসন্ধান করে ফাইল শব্দ দিয়ে প্রতিস্থাপন করুন
আপনার নথিতে টেক্সট শব্দটি প্রতিস্থাপন করুন t x t দিয়ে
স্পেল চেক বৈশিষ্ট্য ব্যবহার করে টেক্সট বানানটি সংশোধন করুন
ডিফল্ট ভাষা হিসাবে ইংলিশ ব্যবহার করুন
অটো কারেক্ট বৈশিষ্ট্য ব্যবহার করে থিস আইএস লিব্রিঅফিস রাইটের লেখার জন্য একটি সংক্ষিপ্তরূপ তৈরি করুন টিএলডব্লু
এর বাস্তবায়ন দেখুন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়